আ গ্রীন কালার্রের বিল্ডিং এর ছবি।

এটা হোস্টেলের ছবি দেইখ্যা বুঝা যাইতেসে।

অনেকগুলি ছোট মেয়েরা আসে তারা পর্দা লাগাইতাসে।

সিলিং ফ্যান আর একটু পিছন দিয়ে ল্যাপটপ আছে এটার মধ্যে জি_পে লেখা আছে।

অনেকজন লোক আছে ঝর্নার নিচে।

সাইডের দিকে অনেক ছোট মটো লাকড়ি রাখার অনেকগুলো জায়গা আছে।

এটা একটা দিনেরবেলা নেওয়া ছবি যেখানে একটা লেক দেখা যাইতাসে।

আর ছাদতা একদম হোয়াইট কালারের।

এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সবি যা উপর থেকে নেওয়া হইসে।

স্টাম্প টাম্ব আসে একটা সেলে বেটিং করতাসে আরেকটা সেলে পিসন দিকে বইয়া কিপিং করতাসে।

এটা একটা পেত্তল পারদের ছবি যা এটাও দিনের বেলা নেয়া হয়েছে।

এটা একটা দোকানের ছবি যা রাতের বেলা নেওয়া হয়েছে।

যাক একদম সাদা আর উপরের সাইনবোর্ডটি সুদু খালি নীল আর উপরে লোগোটা দেওয়া রইসে এস_বি_আই ।

চারিদিকে অনেক রড টডও দেখা যাইতেছে।

এটা একটা দিনের বেলা নেওয়া ছবি যেখানে অনেকগুলো--